বড়ো একটি জে.সি.বি. দাঁড়িয়ে আছে মাটি খুঁড়ছে দুটি লোক কাজ করছে আকাশ দেখা যা ছোটো ছোটো গাছ পালা আছে অনেক ঘর বাড়ি আছে একটি মাঠ মতোন আছে যেখানে মাটি খোঁড়া হয়েছে অনেক লোহার জিনিসপত্র রাখা আছে কাজ হচ্ছে চলছে।

আছে উপরে বড়ো ট্রাক আছে সামনে রাস্তায় একটি অটো দাঁড়িয়ে আছে।

নানা রঙের কাপ দেখা যাচ্ছে | কাপ গুলি একটি --